user registration tutorial দ্বিতীয় ভাগে আপনাদের স্বাগত
in ভাগে আমরা in ফর্মগুলির উপস্থিতি পরীক্ষা করব in in ফীল্ডগুলিতে লেখা মানগুলি মুছে ফেলা যাক
এখানে আমরা পাসওয়ার্ড encrypting করব
এছাড়া আমরা html tags স্থানান্তরিত করব
ধরুন এখন আমরা login ভাগটি encrypting করছি আমি এই login dot php file খুলি এবং এখানে আমরা এই পৃষ্ঠায় কিছু পরিবর্তন করব
আমরা আমাদের ডেটাবেসের জন্য একটি পাসওয়ার্ড নিচ্ছি
তাই আমাদের dbusername মান এবং dbpassword পরিবর্তন করতে হবে
আপনি প্রথম video না দেখে থাকলে তা অবশ্যই দেখুন যাতে আপনি এই code লিখতে পারেন
register dot php পৃষ্ঠায় ফিরে আসুন এবং প্রথমে আমরা submit পরীক্ষা করব
এই মুহুর্তে এখানে submit ভ্যারিয়েবল নেই
এটি dollar sign underscore post এর সমান হবে এবং এখন submit
এটি এইজন্য কারণ user এখানে submit বোতামে টিপলে এটি register এর মান রাখবে
এর মানে if the user has clicked this button তারপর code সাথে এগিয়ে যেতে carry
এখন আমাদের are যে মানটি লাগবে সেটি হল ইউসারের name অর্থাৎ ইউসারের fullname এখন type fullname = $underscore post এবং fullname আপনি এখানে এটির প্রমান দেখতে পাবেন
তাই একবার আমরা fullname username password repeat pasword পেয়ে গেলে আমরা এখানে দেওয়া নামগুলির নকল করব ঠিক আছে
সুতরাং আমরা fullname পেয়ে গেছি এখন এখানে username রয়েছে
code করার সময় আমি এটি নীচে copy এবং paste করব
তাই pasword এবং repeat password এখানে password এবং repeat password রয়েছে আমি এই মানগুলি পরিবর্তন করব এগুলি লেখার দরকার নেই
আপনি php তে নতুন হলে এটি বারবার লিখে অভ্যাস করুন যাতে আপনি এগুলি ভুলে না যান
অর্থাৎ এখানে আমরা সকল মান পেয়ে গেছি
submit এর পর আমি এগুলি echo করব শুধু আপনাকে দেখাতে যে এগুলি so ঠিকঠাক submit হয়েছে
debug করার জন্য এটি করা প্রয়োজন আপনি হয়ত কোনো বানান ভুল লিখেছেন সেক্ষেত্রে ভুল বানানের তথ্য ডেটাবেসে রেখে কোনো লাভ নেই
এখানে আমি username এবং forward slash এবং password echo করব তারপর repeat password এবং তারপর ইউসারের fullname এর আগে line terminator
তাই আমরা ফর্মের সকল তথ্য এখানে পেয়ে গেছি
তাই আমি এটিতে form data এর মত comment করব
আপনার এখন এটি করতে পারা উচিত
ফর্মটি submit করা হয়ে থাকলে আমি এটি echo করব নিশ্চিত করতে যে এটি এখানে রয়েছে
এখানে register এ টিপলে কিছু have না আমি click করে চলেছি কিছু হচ্ছে না
এখানে আমার সম্পূর্ণ name type তারপর username লিখতে পারি এবং পাসওয়ার্ড চয়ন করতে পারি so এখন হল abc
register এ টিপুন কিচ্ছু হচ্ছে না
তাই if submit post submit
এটাই কারণ আমাদের form action a আমাদের method নির্দিষ্ট করতে হবে যা এক্ষেত্রে post হবে
আমি সেটি লিখতে ভুলে গিয়েছিলাম
আমাদের post we method প্রয়োজন না হলে ডিফল্টভাবে এটি get থাকবে সেক্ষেত্রে আপনি সব উপরে দেখতে পাবেন
এখন আমি কি করব যে এই পৃষ্ঠাটি refresh করে তথ্য আবার লিখব
এটি has alex garrett এবং username has alex এটি abc এবং abc হবে register এ টিপুন এবং আমার তথ্য এখানে দেখাচ্ছে
এটি সঠিক হলে আমরা যাচাই করতে পারি আমার সম্পূর্ণ নাম alex garrett ছিল username কে alex চয়ন করা হয়েছিল এবং অবশ্যই abc এখানে এবং এখানে
এখন আমি এই পাসওয়ার্ডগুলি encrypt করতে চাই
আপনি google বা any কোনো search engine থেকে md5 encryption এর বিষয়ে পড়লে let হল m d 5 আপনার জন্য এটি লিখে দিচ্ছি এটি তথ্য encryption করার খুব উপযোগী পদ্ধতি
এটি বাদ দেওয়া যাক এখন সব ঠিক আছে php তে md5 ফাংশন string বা সাংখ্যিক মান string value বা শুধু একটি ডেটা value নেয়
এটি md5 encryption এ encrypted হয়ে গেছে
ধরুন আমি alex কে md5 এ encrypt করব এটি echo এবং refresh করুন
ডেটা আবার পাঠাবেন না তাই এটির সরাসরি এখান থেকে ফিরে so উচিত আবার register এ টিপুন
এখানে যান এবং দেখে নিন if submit ঠিক আছে কিনা এই condition সরিয়ে দিয়ে refresh করুন
সুতরাং এটি হল md5 এ encrypted করা আমার name
এগুলি সর্বদা একই দৈর্ঘের হয় এবং আমার মনে হয় এটি ভাঙা অসম্ভব যতক্ষণ আপনি string encrypt না করেন এবং তারপর আপনি নিজের দুটি encrypt ভ্যালু তুলনা না করেন
আপনার বুঝতে কোনো অসুবিধা হলে এখানে md5 encryption এর উপর tutorial রয়েছে চিন্তা করবেন না এগিয়ে গিয়ে সেটি দেখুন
এখন আমি if submit এবং তারপর আমাদের code লিখব
আমার fullname username এবং password ঠিক আছে
আমি এই md5 encryption আমার জমা করা পাসওয়ার্ড এবং repeat password এর সাথে জুড়ে দেবো
এটি করতে ভুলবেন না
তারপর আমি echo করলে লিখি password এবং শুধু একটি break এবং $repeat password
আমি refresh করতে গেলে বা আমি আমার ফর্মটি জমা করতে গেলে আমি আমার পাসওয়ার্ড abc এবং আমার repeat password abc লিখব
এটি register করুন আপনি দেখতে পাচ্ছেন আমার ২ the encrypted করা পাসওয়ার্ড অভিন্ন এবং ডেটাবেসে রাখার জন্য প্রস্তুত
এখন কেউ আপনার ডেটাবেস hack করলে এবং লোকেদের পাসওয়ার্ড জেনে যায় যা abc লেখা হয়েছে তারা এটি খুব সহজেই পেয়ে যাবে
কিন্তু এখন এটি জানতে পারবে না এটি আসলে কি কারণ এটি encrypted করা রয়েছে
এখন পাসওয়ার্ড encrypted করা হয়ে গেছে এখন আমি আমাদের ডেটার যে কোনো tags সরাবো এবং এর জন্য রয়েছে strip tags
strip tags এটি html tags সরিয়ে দেবে
আমি আমার পাসওয়ার্ড ব্যবহার করলে আমি md5 ফাংশনের আগে strip tags ব্যবহার করব না
আমি আমার পাসওয়ার্ডের আগে থেকে striped রূপকে encrypt করতে md5 ফাংশন ব্যবহার করব
তাই এটি ঠিক হতে হবে
এটি copy করে সেখানে নীচে paste করি
এটি হয়ে গেছে ফিরে যাই এবং এটি দেখি
আমি এখানে html এ লিখেছি এবং আমার username এর জন্য body type এবং আমার পাসওয়ার্ড abc রাখি
সেখানে যাই এবং username echo করি এবং একটি break জুড়ি
fullname সব ইকো করলে এগুলি সব এখানে লিখে যাবে
আমি এরপর test এবং এরপর test লিখব
এখন body strip tag ফাংশন body html এবং body body থেকে সরিয়ে দিতে হবে
আপনার কাছে শুধু test থাকতে have এবং আমরা test পেয়েছি
আমরা একটি error পেয়েছি
ফিরে যাই এবং যাচাই করি এখানে line terminator ব্যবহার করিনি refresh করে ডেটা আবার পাঠান
আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা test এবং test পেয়েছি তাই আপনি এখানে tag বা html tag হিসাবে যা লেখেন সবই খালি থাকে
আপনি জানেন যে কিছু লোক অদ্ভুত হতে পারেন এবং বলবেন যে তার username একটি image হবে register so কাজ করে so
এখানে এখানে উপরে echoed হয়নি
কিন্তু আমরা alex নিলে এবং আমরা register we টিপলে এই মান নেওয়া হয়েছে
in এতটাই পরের tutorial আমরা যাচাই করব যে প্রত্যেকটা field লেখা হয়েছে কারণ এগুলি registration জন্য প্রয়োজন
এই tutorial অংশগ্রহণের জন্য ধন্যবাদ শুভবিদায়